এটি একটি দোকান ।যেখানে দেখা যাচ্ছে নানান ধরনের ওষুধ বিক্রি হচ্ছে।

এখানে একটি এ.সি. ও রয়েছে এখানে সবাই ব্যায়াম করছে।